এবং বিদ্যুৎ লাইনও দেখতে পাচ্ছি এবং দড়িতে অনেকগুলু কাপড় মেলানোও রয়েসে ।

ব্যানারে লেখা রয়েছে নিউ তাজ হেয়ার সেলন ।

এবং অনেকগুলো ভিটামিন ফাইল ও রয়েসে।

একজন ছেলে এবং একজন মেয়ে বসে রয়েছে।

একটি বাঁশ টাঙ্গান রয়েসে বাঁশটিতে একটি কাপড় ঝুলতেসে ।

এবং দুটি জলের বোতলও দেখতে পাচ্ছি।

এখানে একটি কম্পিউটারের দোকান দেখতে পাচ্ছি।